টেবিলের উপর হাত রেখে-এ এবং হাতে করে পড়ে তাদের পিছনে সবার পিছনে জানালা আছে এবং তারা সবাই মাস্ক পরে আ--